tiktok তারপর youtube এর video youtube এর বড় বড় video গুলো বলছে edit টেডিটও নাকি ওরাই নাকি করে দিচ্ছে তো অত তো পয়সা নাই আমি তো গরীব মানুষ তো আমার জন্য একটু দশ পনেরো হাজার টাকা দামের mobile টোবাইল দেখ না হ্যা অবশ্যই দেখবো কেনো দেখবো না টাকার ভালো mobile order দিয়ে দেবো দেখতে হবে কোনটার কি আছে facility বুঝলে তো হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা একদম একদম

হ্যা তা আমার লাগে তা একটু দেখে নাও একটু আমাকে জানাও তা আমি ভাবছি mobile টা কিনবো আর mobile টা কিনে একটু ঢাসঢুস করে একটু game গুম খেলবো দু চারটা লোককে মারবো হ্যা আমি কিন্তু pubg আর fifa কিন্তু খেলি হ্যা তো আমার তো mobile টা একটা mobile ছিল তা পরে ভাই ভাইঙ্গা গেছে জলে পড়ে গেছিল জলে পড়লে তো শেষ না না ওটা চলবেই না আমি maker এর কাছে নিয়ে গেলাম তো কয়েছে যে তা আর চলবে না মানে ক্ষেতে গিয়েছিলাম তো তো পুকুরের ধারে ঔ বসেছিলাম তো কোন ফাকে যে পড়ে গেল একদম জলের মধ্যে

হ্যা পকটতে pocket থেকে পড়ে গেছে

যে জামাকাপড় বের হচ্ছে ছোট ছোট করে দিচ্ছে হ্যা লুঙ্গি পরে ছিলাম লুঙ্গির পড়ে গেল আহ একদম চলে গেল একদম জলে পড়ে গিয়ে loss হয়ে গেল তা mobile টা ছিল ভালোই ছিল mobile টা আহ তো ঐ mobile টায় খেলতাম তা এখনতো আর mobile নাই mobile টা হয়ে গেল মোটামুটি

হ্যা যেহেতু mobile নাই একটাও mobile তো লাগবেই phone টোন করতে হ্যা তা আছে ছোট mobile এটা তো ঐযে আগেকার mobile গুলা nokia র আগেকার mobile গুলা আছে না ওগুলা mobile phone আসে phone ধরছি তো আহ চলে যাচ্ছে কিন্তু তাওতো একটা এখনকার দিনে বুঝতে পারছ time time কাটারও ই আছে হ্যা video টিডিও দেখবো facebook টেসবুক করবো একটু time পাস করব তা এর mobile একটা বড় mobile এর দরকার আছে তো এইলাগে কইছি হম দেখতে হবে কোনগুলা কি facility আছে কত camera কিরকম আছে batterygame খেলতে গেলে battery টা বেশিনিতে হবে আর পাঁচ ছ হাজারের মত নিতে হবে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

দিনেরবেলা আচ্ছা আচ্ছা তো ছ হাজার battery টা দিনে দুবার তিনবার করে charge দিতে হবে না

আপনা আপনি বয়স হয়ে গেছে তো mobile টার তালে কিসের তালে কিসের mobile নিব বলতো যে samsung নিবো না vivo নিবো না oppo না poco নিবো এখন তো মেলাই নাম বারাই গেছে vivo oppo poco আর কি কি সব নাম বার হয়ে গেছে মেলায় রকমের নাম হম

তা কোন mobile টা নিলে সবথেকে ভাল হবে?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

তা আমি তো শুনছি যে এগুলা নাকি চায়না mobile তা চায়না mobile নিলে কোনো অসুবিধা নাই তো চায়না mobile নিলে তো একটু অসুবিধা তো হবেই তা মানে ঠিকঠাক চলবে তো আগের যেমন মোবাইলটা আমার ছিল তা ওটা samsung এর mobile তো samsung লোক কয়েছে যে এটা নাকি কোরিয়ার company samsung এর কোনো অসুবিধা নাই তো ভালই চলছিল ভাই ওটা তো অনেকদিন চলল তা এখন খারাপ যখন হয়ে গেল জলের মধ্যে পরে গেল তা আর ভাল যখন হবে না তা আর কি করা যাবে তা নতুন mobile নিব তো ভাবছি samsung ই নিয়ে নেব নাকি আবার হ্যা ওটা তাহলে samsung যদি তাহলে samsung টাই ভালো এগুলা তো ধরলাম game টেম যদি বেশি খেলায় না তাইলে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

বলছি যে redmi তা redmi র phone গুলা নাকি game খেললে নাকি গরম হয়ে যাচ্ছে হাত নাকি ধরে রাখা হ্যা হ্যা গরম হয়ে dead হয়ে গেছে আমার mobile টা একবার ও তা গরম হয়ে গেলে তো তাহলে তো battery টা ফুলে যাবে পেট হয়ে যাবে হম battery তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো হয়েই আছে আমার তো ফুলেই আছে একদম

মানে আমার mobile টা game খেলে খেলে মানে চাইরদিনও খেলতে পারিনি game battery টা একবারে বাচ্চা হওয়ার সময় যেমন পেটটা উঠে থাকে না mobile টা তাহলে তো এর উম battery টা ফুলে গেলে তো অসুবিধা আছে কোন সময় যে burst হয়ে যাবে তখন হাত মাত সব ফাইটা ফুইটা যাবে একদম

ও না আমি তো game অনেকদিন হল mobile নাই তো খেলি না তো বন্ধুর লাগে mobile গুলা আছে তো ওদের কাছ থেকে খেলি মাঝেমাঝে তো ভালই লাগে game তো খেলতে আমার ভালোই লাগে আর game খেলতে এর মানে পারি তো game টা একটু খেলি তো ওর লাইগে ওগুলা কই যে তুই mobile টা তাড়াতাড়ি নিয়ে ফেল তখন হামরা নাকি ঐযে group করে খেলি মাঝেমাঝে match ট্যাচ খেলি অন্যদের সঙ্গে আহ তো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 হ্যা phone তো নিতেই হবে না নিলে তো হবে না game টেম বন্ধু গুলা আর কত দিবে বল একদিন তো

আহ একদিন দিবে দুদিন দিবে তিনদিন পর তো আর দিবে না আর আমার হয়েছে কি game খেলা আমাদের এইখারে পয়সা দিয়ে game খেলে তো পয়সা লাগায় তো জিতে গেলে তো পয়সা পাওয়া যায় তো এটা একটা ভালো আরকি ব্যবসা আহ ব্যবসা মানে এর যে পয়সাটা income হচ্ছে তা হামরা একটু ভালোই খেলি হামাদের আছে

হাজার টাকাও লাগিয়ে দিতাম আমরাও জিততাম ওরাও জিততো মানে ওরাও জিততো আমরাও জিততাম

এখানে হামার দুচারটা বন্ধু আছে তো বড়লোকের ব্যাটা তো ওরাই পয়সা দিয়ে লাগায় হামরা খালি খেলি হামরা খেলে দেই তা হামাগ জিতে গেলে পয়সা টয়সা দেয় তো ওরাও পয়সা লাগায় বিশ হাজার তিরিশ হাজার টাকা করে পয়সা লাগিয়ে দেয় তা হামরা জিতে গেলে ধরো না ঐযে তিরিশ হাজার টাকা যদি জিতে তাহলে হামাকেও দেয় তিন চার হাজার টাকা করে দেয় ভাগে তা হামি তো পয়সা লাগাই না free তে ফক্কাতে তিন হাজার টাকা পাইলে তো মেলাই ভাই তো ওর লাইগা ওর লাইগা হামরাও খেলি আর আহ হামাকেও কইছে যে এর হামি তো ভালো খেলি তো ওর লাইগা হামাকে কইছে যে তুই phone টা কিইনে লে আর খেল কারন কতদিন আর এভাবে চলবে অন্যর phone দিয়ে খেলবি

হ্যা হ্যা হ্যা game মধ্যেও তো অনেক কিছু কিনতে হবে তা ও গুলা তো লাগবেই মানে shopping সব জায়গা তে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 game খেলতে গেলেও shopping করতে হবে মানে আজকাল shopping ছাড়া কিছু নাই দেখছি হম আর মেয়েদের তো shopping আহ ছাইড়াই দাও ওদের তো অনেক রকম shoppinglipstick থাকে snow powder থাকে কত রকমের কি না লাগে

হ্যা আরে আমার ছোটো দুটো ভাগ্নি আছে তো তা এই বয়সে ওরা কত রকমের কি যে লাগাচ্ছে মুখের মধ্যে কি সব কিনছে কত রকমের কানের দুল কত রকমের মালা হম চুড়ি বিভিন্ন রকেমের জিনিস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

হ্যা এগুলা মেয়ে মানুষের আরো বেশি লাগছে

যারা পয়সা টয়সা আছে বেশি তারা হল ভালো ভালো dress কিনছে জামা কিনছে phone কিনছে ওখানে আবার যাদের পয়সা আছে তারা বেশি ওখানে হম হম সে সে তো হবেই আর আহ একদিন শহরে গেছিনু মানে কলকাতা তা ওখানে দেখছি বড় বড় দোকান বড় বড় shopping mall মানে পুরা একদম building তিনতালা পাঁচ তালা building এর ভিতরে একদম জিনিসেই জিনিস বাজার করার মত কি নাই তা সব কিছু পাবো এক ছাদের নিচে তো ওগুলাতে লোকে ভাই shopping ও করছে খুব মানে লোকজন আসে একদম trolly নিয়ে নিয়ে উম shopping করার trolly পাওয়া যাচ্ছে ঐ জায়গায় trolly করে ভরে ভরে নিয়ে যাচ্ছে মাসের জিনিস যেমন ওখানকার শহরের লোকগুলা দেখলুম যে বস্তার চার ডাল আটা গম একদম সব একদম তুলে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে যায়া একদম বাজার টাজার করে একদম মাসের বাজার একদম একদিনে নিয়ে চলে যাচ্ছে এখানেও চার পাঁচটা shopping mall আছে

আচ্ছা আচ্ছা তো এখানে কিসের shopping mall বসেছে JioMart বসেছে হ্যা JioMart বসেছে smartmart বসাইছে chain chain বসাইছে

আরো building হচ্ছে এটারও মনে হয় shopping mall ই করবে

তা এদের কাছে খালি জামা কাপড়ই পাওয়া যায় তা কলকাতায় আমি দেখছিনু যে big bazar এর মতন বড় বড় হম বাজার ছিল হ্যা তা ওখানে শুধু জামাকাপড় নয় সব রকমের কিছু জামা কাপড় চালডাল আটা গম তেল মসলা থেকে ‍শুরু করে এদিকে ধরে নাও বাচ্চাদের জিনিস TV fridge হ্যা এমন কি জিনিস নাই সব কিছু জিনিস আছে একই ছাদের নিচে

কলকাতা শহরটা বেসম্ভব বড় হম ওখানে তো সব পাইকারি মাল পাওয়া যায় তো হ্যা হ্যা হ্যা পাইকারি মাল তো পাওয়া যায় এখানকার লোকগুলা সব যারা দোকান ওখান থেকে তো মাল নিয়ে আসে আচ্ছা এ রকম ব্যাপার

আমাদের ওখানে তো তিনমাথায় তো অনেক দোকান আছে জামাকাপড় ‍ওসব mobile টোবাইলের দোকান সব নিয়ে আসে ওখান থেকে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

এখন পয়সা টয়সা ছাড়া তো চলে না তালে তো online এ shopping করা ভালো কারন online এ delivery charge দিতে হয় না আর এ অত কি নাই বাড়িতে headache নাই বাড়িতে এসে দিয়ে যায়

আহ মাল না মাল ‍যদি ভালো হল তো ভাল না ভাল হলে তো ফেরত দিতে হবে হ্যা হম না ওতো একটু ভয় আছে বটে কিন্তু তারপরেও এইযে কোথাও যেতে হবে না খরচা নাই দু দু পাঁচটা দোকান ঘুরতে হবে না যেতে আসতে যা খরচা হত সেটা লাগবে না আর যেতে আসতে তো ওখানটায় গেলে আবার খাওয়াদাওয়া করতে হবে সেটাও একটা খরচা আছে হম খাওয়াদাওয়া করতে হবে তারপরে ধরে নাও যে এইযে তোমার এর এখানে যেমন online এ মেলা রকম জিনিস দেখতে পাব একটা জিনিস দশ পাঁচটা কি বিশ পঁচিশটা রকম জিনিস ঘাইটেঘুটে ঘাইটেঘুটে যেটা পছ~পছন্দ হবে সেটা নিব আর ওখানে গেলে তো একটা দোকানে দুতিনটা জিনিস দেখাবে আর বলবে নাই আরেকটা দোকানে খোঁজ তো এর দশ পাঁচটা দোকান খুইজে খুইজে খুইজে পছন্দ না হলে তো ওরা বলবে হেত উম মাল নিচ্ছে না খালি হাত দেয় এসে ঘুরেঘুরে চলে যাচ্ছে ওরাও গালাগাল

দোকানদারও বিরক্ত হবে ওরাও গাল দিবে তো এটা একটা ব্যাপার আছে আহ online এ হলে সেই জিনিস টা নাই আমি দেখতে পছন্দ হলে নিবো না হলে না নিব দশ পাঁচটা কেনো একশটা দেখি হম এখানে তো যেমন তুমি যেমন এরা দেখবে তেমন এখানে তো কোনো ই নেই হম সেই আছে ওরাও বিরক্ত হয়ে যাবে আমরাও বিরক্ত হয়ে যাব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 হম হম হম সেটা কিন্তু ঠিক তাহলে এখন আর বাজার ঘাট কেমন হবে ইদ সামনে তো ইদ আছে নাকি হ্যা সামনে তো ইদ বাজার করতে হবে এটা একটা বড় বাজার না করলে তো হয় না হম তা ইদ টা তো সবাই নিবে মনে হয় জামা কাপড় হম সবাই সবার জন্য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 আচ্ছা তো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 হ্যা সেটা তো ঠিকই যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিব কার সব থেকে বড় কথা হল যে এখন যে জিনিসের দাম তা একটু দুটাকা যদি যেখানে কম পাবো সেখানেই দৌড়ায় লোকে হ্যা সেটাই যেখানে কম সেখানে লোক বেশি আর যেখানে free পাবে সেখানে তো মোটামুটি দুদিন line দিয়ে দাড়িয়ে থাকলেও অসুবিধা নাই free নেওয়ার জন্য হ্যা এখান কার যুগে তা আমি কইছি তালে কবে তালে বাজার টাজার করবে

সবাই মিলেেএকসাথেই যাই প্রত্যেক বছর এবারও যাব সবগুলো একেসাথে শুক্রবার যাব তাহলে তো হামাকেও তো বাজার করতে হত তো এর হামিও তো যাব ভাবছিলাম তো তোমার সঙ্গে চলে যাব নাকি তোমাদের সঙ্গে হ্যা তাহলে আমরা সবাই আসলে তো ভালো হবে ভাল ভাল জিনিসপত্র কি রকম কি জিনিস দেখে শুনে লেয়া হবে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

জ্বি আর একলা একলা গেলে তো সে দাম চাপায় দিবে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

বেশি বিক্রি হলে একটু দামটা কমানো যেতে পারে পাঁচশ টাকার মাল তিনশ টাকাতেও পাওয়া যেতে পারে হম যখন দেখবে এখানে ছেলে পেলে অনেক আছে আমার দোকানে বিক্রয় হবে ভালো sell ও হবে একদম তো তাহলে তালে হামাকে একটু phone টোন কইর যেদিন যাবে আগে থেকে একটু জানিয়ো কবে যাবে তো হামি তাহলে তোমার ওখানে চলে যাব হ্যা সেটা তালে আমি phone করে একদিন হ্যা খাওয়া দাওয়া করেছ তো খাওয়া দাওয়া তো করি নি করতে হবে তুমি করে লিছ না আমি এখনও করি টরি নি মাঠ দিয়ে এলাম ও হামিও করি নি ওই স্নান টান করতে হবে স্নান টান করে করে লিব আর খাওয়া দাওয়া খিদাও তো লেগেছে তো একটু করব তা ভাবছি তোমার সাথে আলোচনা করি গল্প সল্প করি যে phone নিব তো ভাবছিলাম তো এইজন্য ভাবলাম যে তোমাকে একটু তোমাকে যে একটু কোন phone টা নিলে ভাল হয় তো ওই লাইগাই phone করলাম তো যাই হোক তোমার সঙ্গে কথা বইলে তো ভাল লাইগল আর অনেকদিন পর কথা হল তোমার সঙ্গে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 ও আচ্ছা তো মাঝে মাঝে phone টোন কইর হামাকে হামার তো ছোট হামার তো ছোট phone বুঝতে পারছ যে কোন সময় phone আসে না আসে বুইঝা পাইনা

হম ঠিকাছে তো হ্যা ঠিকাছে রাখি আজকের মত হল এখানে পরে আবার কথা হবে ঠিকাছে bye

ও রঞ্জনা কেমন আছিস বল, অনেকদিন পরে আরে না রে actually কি বলতো আমি phone টা format মেরে দিয়েছি তো, তো সবার number টা একটু উড়ে গেছে বুঝলি তো? তো ওই এক এক করে যখন সবার phone আসে তখন মনে করে সবার number টা save করি, এখন তোর এসেছে তোরটা save করে নেবো কথা বলার পরে। হ্যাঁ বল কী খবর হঠাৎ মনে করলি আমাকে কি করে? হ্যাঁ হ্যাঁ আছে আছে বল।

আচ্ছা আচ্ছা, আচ্ছা।

হ্যাঁ।

হ্যাঁ রে আমরা তো সবে শিখে বেরোলাম আমাদের তো এমনি এতেও দরকার লাগবেই আমাদের খুঁজছিলাম ও। হ্যাঁ আছে তো বটেই কিন্তু আমি বলছিলাম কখন থেকে শুরু হচ্ছে parlour এর কাজটা?